এবং এই পুকুরের সামনে রয়েছে একটা বড় ঘাট।

আর এই দে এর দেয়ালে অনেক রকম নানা রকম --

এবং এই দোকানে নানারকম জিনিস যেমন কি চিট ।

এবং একটি লোক শুয়ে আছে শুয়ে রয়েছে এবং উ-উ-উ সেই লোকটার ওপর অনেক --

কুক ঘর বলে মনে হচ্ছে ।